দীঘিতে সিড়ি আছে দেখতে পাচ্ছি সিড়ির মধ্যে দুটো ছেলে আছে দেখতে পাচ্ছি।

দুটি ডি_জে বক্সও দেখতে পাচ্ছি।

এখানে একটি ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছি।

এখানে অনেক চেয়ার দেখতে পাচ্ছি।

এখানে একটি গেট রয়েছে গ্রিল লাগানো।

এখানে একটি হোটেল দেখতে পাচ্ছি।

কেউ সম্পূর্ণ খাবার না খেয়ে অর্ধেক খেয়ে রেখে গেছে এখানে--

এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

গাড়িটি রিপেয়ারিং করছে একটি মানুষ।

পার্কের সাথে অনেকগুলো গাছ রয়েছে।

এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি।

একজন মানুষ ঝর্ণার পারে একা বসে রয়েছে।

একটি ঘরের মধ্যে রয়েছে ঘরের দেওয়ালে ফুল ঝোলানো রয়েছে ছেলেটির মুখটি ঢাকা রয়েছে।